এখন বয়েস অনুযায়ী উঠিন দিচ্ছে মানে পাই pass zero পেচে উথিন দেও মানে শিখলো ছেলেটা কি শিখলো অ শিখলো না আ শিখলো দেখার কোনো দরকার তুলে যাচ্ছে ইটা একটু আঅবনতি সেটা এবার আমরা শুনেছিলম কি বলতো primary school এ না যেমন তেমন করে pass হয়ে যাওয়া ঠিক আছে মানে তোর শিশু one থেকে four প্রজন্ত একটা primary school এ থাকে তো সেখানে যেমন তেমন করে pass হয়ে যাবো কিন্তু যখন high school এ যাবো তখন five থেকে যেকোন ten পড়বো high school এ যাবো তখন কিন্তু আমাদের কে ভালো ভাবে পড়াশোনা করতে হবে এই রকম ধরে একটা মাথায় tension ছিল one থেকে four কিন্তু আমরা ভালো মজা করতাম তো five থেকে ten আমরা পোড়ারদিকে focusing দিতাম এই যে চার বছর আর এই যে দশ বছর এই উট জিনিসের মধ্যে অনিক তফাৎ হয়েগেছে এখন কার দিনে এখন কি বলতো one থেকে four ও যেমন five থেকে ten ও তেমন আর এমন অবস্থা হয়েগেছে তাই না হ্যাঁ হ্যাঁ যেকোন আমরা ও primary পরি তখন HS এ যাবো তা ভয় লাগতো তাই তো বউ পালিয়ে কথা যাবো পড়াশোনা কি রকম হবে না হবে এখন তবু চেলাকটার কোনো ব্যাপারী নাই উঠবো High school এ যাবো তো প্রত্যেকটা এক জিনিস যদি আমাদের কে ভালো ভাবে সেই জিনিস গুলো ভাবতে হবে আর একটা কথা বলবো দেখ আহ ওর জন্য তো আমাদের বাচ্চারা হবে তোরো বাচ্চারা হবে তো আরো জানা যাচ্ছে তাদের তো বাচ্চারা হবে তো তাদেরকে পড়াশোনার দিকে focus নিতে দিতে বলে বুজলি কারণ শিকার অবনতি শিক্ষার উন্নতি আছে অনিক কিন্তু আমরা অবনতি গুলো নিয়েআসি বুজলি হ্যাঁ একটা বাচ্চা সঠিক ভাবে যখন তার শিক্ষা না পাবে তখন সে সে কোনো পথে চলে যাবে অথচো বাপ্রথম থেকে তার বাচ্চা টাকে ঠিকঠাক শিক্ষা দেখে শিক্ষিত করতে হবে সেটাই কারণ শিখাই শিক্ষিত করার দিকটা পুরোপুরি কিন্তু আমাদের হাতে আছে কারণ আমাদের যদি ভাই থাকে তাদেরকেতাকে আমরা শিক্ষিত করবো না তাকে মূর্খ করবো সেটা পুরোপুরি আমাদের হাতে তাদের যদি তাদেরকে যদি চাপ দিয়ে আমরা পড়াশোনার দিকে focus নিয়ে যেতে পারি তাহলে শিক্ষিত হয়ে উঠবে কিন্তু তারা যদি বিনা চেইপ তো শুধু ওই মানে game খেলে বেড়াই তাহলে কিন্তু ভোন্দবাড়ি উঠে উঠবে তাইনা তো সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে হ্যাঁ একটা বাচ্চাদেড় শিক্ষিত হবে তা guardian দেড় উপর নির্ভর করবে সেই guardian টা কি রকম এবার যদি সব সময় একটা guardian দের বাচ্চাকে mobile দিয়ে বিভিন্ন video দেখায় তাহলে তো হবে না পড়াশোনা করতে হবে বই লিখতে হবে বিভিন্ন বিভিন্ন খেলনা দিতে হবে খেলনার মাধ্যমে ব্যস্ত রাখতে হবে mobile এর মধ্যে বেস্ট রাখলে সেই ছেলে ওই দিকে আসক্ত হয়ে যাবে mobile এর প্রতি mobile তা যদি না দেয় হয় তো বাচ্চারা দেখবে কাঁদতে লাগবে সে সেটাই বলছি যে mobile তা অতো ব্যবহার যোযোনা করবার সেটাই আমি লোকে মানে মার্ কি বলতো আমি লোকের ছেলেগুলোর আর কি বলবো মানে আমার এই যে এ ভাগ্নিটা আছে তো ভাগ্নিটাকে ধর মানে যদি এই কান্না করতে লাগে তো ওকে যদি mobile তা সামনে দিয়ে একটা যে তোর গান গুলো বা ছড়া গুলো লাগিয়ে দিয় তো তাতেই চুপ করে যাই কিন্তু যদি এই যে ও ছড়া নিচে ই নিচে তো তখন যদি পরবর্তী কালে ওকে বই তা ধরিয়ে দিন mobile বাদ দিয়ে তখন তো সেসেটা নেবেনা না তখন বলবে আমি phone এ এই সব পেয়ে যাবো আমি বই কেন পড়বো আমি phone শুনে সব শিখেযেতে পারবো আমি বই কেন আবার পড়বো এইরকম একটা tortured হয়েযাচ্ছে বাবা মায়ের প্রতি তাইনা হ্যাঁ ঠিকই বলেছিস এবং mobile টা ছোট ছেলের পক্ষে খুব ভালোলই mobile এ radiation এর ব্যাপার আছে যদি তোমার চোখ তো একদম mobile এ যদি দেখা হয় তো বিভিন্ন চোখের ক্ষতি হতে পারে ই হতে পারে কিন্তু একটা বই সামনে যদি পড়া হয় তার চোখটা যেমন ঠিক থাকবে তার brain তও ঠিক থাকবে অন্য দিকে কিছু মনে যাবে না বইএর দিকে থাকবে সেটাই সেটাই মানে প্রত্যেকটা জিনিসের আমাদেরকে মানে কি বলতো একটা জিনিস যেটা বাইরের দেশে আমিরিকা লন্ডন USA তু যদি বাইরের এলাকায় যাস তো দেখবি তারা কিন্তু আমাদের থেকে তারা কিন্তু অনিক দামি দেশ এবং অনিক এগিয়ে আছে এই দিক থেকে বুজলি

শিক্ষার দিক থেকে বল টাকার দিক থেকে বল সব দিকথেকে ওর কিন্তু এগিয়ে আছে তো কেনা বলতো?

অত যদি তোর যদি শিক্ষার দিকে বলি তাদের তাদেরকে কিন্তু ছোট থেকে তাদেরকে technology সম্পর্কে জ্ঞান দেয় হয় এবং কি তাদেরকে যে পড়াশোনাটা করানো হয় সেটা কিন্তু পুরোপুরি business fitter মানে business কি করে এগোবে business এর plan টা কি করে হবে হ্যাঁ তারা দেখবি সবাই business man বড়ো বড়ো business man আছে ওখানে তো তাদেরকে business দিয়ে শিক্ষাটা এবং তারা কি আস্তে আস্তে business দিকে কাজটা শুরু করে এবং বড়ো একটা business man তৈরী হয় বুজলি হ্যাঁ কিন্তু ভারতে তো সেটা হয় না ভারতে কিন্তু উল্টো সেটাই ভারতে কি বলতো business-tusiness বাদে পড়াশোনা মানে একদমই ভালোভাবে পড়াশোনা কর পড়াশোনা করে আহ মানে চাপড়াও এতো চাপ দাও এতচাপ দাও যে একটা ভালো একটা সরকারি চাকরি করো হ্যাঁ চাপ দেয়াটা ঠিক কিন্তু অতিরিক্ত না হ্যাঁ এটাও মানতে হবে যে ছেলে পড়াশোনা না করলে তাকে জোরকরে পড়াশোনাটা করতে হবে কারণ কি সমাজের যে শিক্ষা সমাজটা যেটা আছে সমাজের যেই শিক্ষাটা সেই শিক্ষাটা কিন্তু অংশগ্রহণ করতেই হবে সেই শিক্ষা তা নিতে হবে বা একটা ছেলের মাজখানে যদি সমাজ শিক্ষাটা না থাকে না তাহলে সেই মানুষটা কোনোদিন মানুষ রূপে পরিচয় হবে না তো সেই জিনিসটা আমাদ্রকে খেয়াল রাখতে হবে বুজলি হ্যাঁ হ্যাঁ সেই চাপ একটা বাচ্চা যেটা যেদিকে যেতেচাইবে সেদিকে তোর লক্ষটা রেখে তোকে পড়াশোনা করতে হবে হে সেরকম ব্যাপার বুজলি সেটাই সেটাই আর আমাদেরকে এই জানিস গুলো একটু ভালোভাবে ধ্যান রাখতে হবে প্রত্যেকটা জিনিস কারণ আহ phone টা দেয়াটা যেটা আমাদের problem হয়েযাচ্ছে phone দেওয়া টাও যেন একটু কমিয়ে দিতে পারি আমরা বা আমরা ধরে এইরকম তুই করতে পারিস তোর গ্রামে যে জিনিসটা এখন কি বলবো এই বল মানে আমাদেরতো সরকার থেকে এখন Phone বিলিতি করছে পড়াশোনার জন্য তাহলে ছেলে আর কি বইখাতা দেখে পড়াশোনা গুলো শিখবে বল সেটাই তো বলছি ইটা হচ্ছে রাজনীতিতে একদম

সেটাই আবার এই যে কদিন আগে একটা জিনিস শুনলাম শিক্ষামন্ত্রী অবস্থা এমন তাকে আরকি যে বিষয় টাই শুনলাম আরকি বলে লাবনেই তো শুনলাম যে বিষয়টা যে শিক্ষামন্ত্রীর অবস্থা তা তো দেখলি যে কত টাকাতার বাড়িতে লুকিয়ে রেখেছিলো এবং কত কিছু হলো এই যে এই জেল case. হ্যান-ত্যান এই জিনিস গুলো হলো তাহলে শিক্ষামন্ত্রী যদি আমাদের সঙ্গে এইরকম করে তাহলে শিক্ষার তো অবনতি ঘটাতো স্বাভাবিকই তাই না

সেটাই সেটাই আমাদের মানে কি বলবো তোকে আমরা যদি বাইরের দিকে যাই তো দেখ এখন কার যুগে কি বলতো অনিক বাবা মা রা এই রকম আছে যে না নিজের ছেলেকে তোর মানে বাড়ির থেকে মানে ভারতের থেকে বাইরে পড়াশোনার জন পাঠাচ্ছে কিসের জন্য পাঠাচ্ছে কিসের জন্য অদের ভারতে তাহলে পড়াশোনা তাকে নিয়ে সেভাবে চর্চা নেই বা সেভাবে শিখতে পারছে না যারা একটু rich man তারা কিন্তু সবাই বাইরে পড়াশোনা করতে পাঠিয়ে দিচ্ছে তাই না হ্যাঁ সেটাইতো ভারতের তো সেরকম নাই ভারতে সেরকম technology নাই বা কিছু নাই আর বিদেশে হলে তো সেরকম শিক্ষিত শিক্ষিত হবে তারা পরিবেশের মধ্যে মেনিয়ে নিতে পারবে এবং তো পরিবেশের মধ্যে উন্নয়ন intelligent তৈরী হতে পারে সেটাই আর কি বলতো এই একটা জিনিস তোর মানে এই যে শিক্ষার সঙ্গে সঙ্গে এই cinema জিনিসটা এমন হয়ে গেলো movie জিনিসটা এমন হয়েগেলো যে তোকে কি বলবো but এরা বুজছেনা যে না একটা cinema করতে গেলে কিন্তু শিক্ষিত প্রয়োজন কমকরে তোমাকে english language এ কথা বলাটাও প্রয়োজন কিন্তু কি এখনকার মানুষ হবে english language কথা বলা তো দূরের কথা শুধু ভাবছে কি করে আমি একটা ভালো জায়গা মানে কম সময়ে কি করে ভাল জায়গায় চলে যাবো এই সব চিন্তা ভাবনা এখন কার ছেলে মেয়েদের তাই না

সেটাই সেটাই আর মানে এই রকমও হয়ে যাচ্ছে তো কি বলতো আমার যদি তোর বাইরে মানে Telugu দেখ Telugu ভাষার হায়দ্রাবাদ city টা তো মানে অন্য রকমই একটা city মানে ওখানে

movie shooting হয় এবং কি বলতো অনিক hero দেড় বাড়ি অনিক অভিনেত্র অধিনায়ক দেড় বাড়ির সেখানে অভিনেত্রীদের বাড়ি ওখানে তো সেখানে শিশিক্ষা টাকে আমি অনিক চর্চা রয়েছে হ্যাঁ এবার কি দশটা ভালো আলুর সাথে এক-দুটো পচা আলু বেরোবেই এরকম তো স্বাভাবিকই হ্যাঁ একশো তা school এ একশোটা আহ মানে একটা class এ একশোটা student এর মধ্যে কিছু সংখকই ভালো জিনিস গুলো বেরহবে যেরকম তো স্বাভাবিক সেখান থেকে বেরিয়ে আসাটা অনিক কষ্ট কর বা যে একটা বুজলি হ্যাঁ টু ঠিকই বলেছিস শিক্ষা সব থেকে মানুষ এর যদি নাহলে হবে না যেদিকে প্রত্যেকটা রাজ্যে বিভিন্ন রকম শিক্ষিত শিক্ষা হয় আমাদের রাজ্যে শিক্ষাটা আলাদা রকম অণ্য কোথাও হায়দ্রাবাদে শিক্ষাটা আরো উন্নত মানের এভাবেই মানে প্রত্যেকটা এদের উন্নমান হয় সেই দিকে আমাদের একটু নজর দিতে হবে ঠিক আছে এবার তো তোর সংঘে অনিক কথা বলাম তাহলে পরে আবার আমি phone করছি তাহলে অনে একবার কোনো একদিন এই বিষয় নিয়ে আলোচনা করবো বুজলি ঠিক আছে তাহলে ভালোথাকিস হ্যাঁ রাখছি আমি ঠিক আছে বেশ তাহলে রাখলাম ভাই হ্যাঁ আজকে আমার দিনটা খুব খারাপ গেছে আজকে office থেকে বেরোনোর পর থেকেই মন টা যেমন কেন খচখচ করতে লাগছিল তার পরে বাস এ উঠলাম যথারীতি বাস থেকে বাস এ ওঠার পর হঠাৎ ভিরের চাপে হাত থেকে পকেট থেকে ফোন টা বার করার সময় হাত থেকে আমার ফোন টা পরে যায় এবং ফোন টা পরে গিয়ে screen টা ভেঙ্গে যায় crack হয়ে যায় তো খুবি মনটা সেই থেকে খারাপ আমার এত সুন্দর ফোন টা ভেঙ্গে গেলো অথচ অনেক দিন তো কি ভাবছি যদিও ফোন টা অনেক পুরনো হয়ে গেছিল ভেবেছিলাম যে একটা নতুন ফোন কিনব টাকা পেয়ে মাসের মাইনে পেয়ে কিন্তু তবুও যেনও এই ফোন টার প্রতি কেমন একটা মায়া পরে গেছে অথচ ফোন টা আমি change করতে পারছিলাম না কিনব কিনব করে কারণ এই ফোন টা আমাকে উপহার দিয়েছে একজন আমার খুব কাছের লোক আমার মা উপহারটা দিয়েছিলেন এই ফোন টা আমাকে একদিন জন্ম দিনে ভালো হয় এই range এর মধ্যে তো কোথায় খুঁজবো কোথায় খুঁজবো ভাবতে ভাবতে ভাবলাম অ্যামাজন এ খুব একটা ভালো offer চলছে তো অ্যামাজন এ খুজতে লাগলাম যে অ্যামাজন এ এ রকম কুড়ি হাজার টাকার budget এর মধ্যে এ রকম অনেক কিছু feature এর মধ্যে কম range এর ভালো কি ফোন পাওয়া যায় তো দেখলাম যে সেখানে না পছন্দ হলো না দাম টা অনেক টাই বেশি দেখাচ্ছিলো offer বলছিলো কিন্তু তবুও দাম টা অনেকটাই বেশি দেখাচ্ছিলো তার পরে আরাকটা e commercial site সেখানে আমি গেলাম সেখানে আমি দেখালাম যে অ্যামাজন এর তুলনায় সেখানে অনেকটা কম দেখাচ্ছিলো দাম গুলো তো ভাবলাম আমাদের যেহেতু কাছেই বাড়ির কাছেই কিছু mall আছে trading mall আছে এ electronics এর সেখানে ভাবলাম যে একবার একটু খুঁজে দেখি আহ যে সেখানে কোনো ভালো উম range এর মধ্যে আ ও offer এ কোনো ভালো আহ ও পাওয়া যায় কি না যেহেতু finance এ নেব সেহেতু দেখে নিলাম যে কোথায় কোন offer টা ভালো চলছে সেই হিসাবে আমি আর কি select করবো যে কোথা থেকে আমি নেবো কোন e-commerce site থেকে আমি নেবো তো এই ভেবেই আমি একদিনকে বেরিয়ে পড়লাম এবং বেরোনোর আগে সকালে আমি দেখে নিলাম যে youtube search করে যে সেই ফোন টার কি feature আছে কি না আছে কোন ফোন টা নিলে ভালো হবে অনেক কিছুই আর কি experiment করতে শুরু করলাম যে কোন ফোন টা নিলে ভালো হয় হম তো আমার যেহেতু চাহিদা অনেক টা ছিলো এবং budget অল্প ছিলো budget অল্পের মধ্যে আমি দেখতে চাইছিলাম যে অনেক feature থাকবে সে রকম একটা ফোন উম যেহেতু আমার বলাবাহুলো যে উম নে আমার photography একটু শখ আছে সেহেতু আমি একটু camera টাই বেশি প্রাধান্য দিচ্ছিলাম আর কি যে একটা ভালো camera আলা ফোন আর কি নেবো এই সাথ পাঁচ ভেবেই youtube এ search করতে লাগলাম অনেক খোঁজাখুঁজি অনেক খোঁজাখুঁজির পরেও আমি এ রকম আমার মন মতন যে ফোন যে টাতে আমি একবার দেখেই হ্যাঁ এই ফোন টাই আমি নিবো এই ফোন টাই আমার পক্ষে উপযুক্ত হবে এ রকম কোনো ফোন আমি select করতেই পারছিলাম না তার পরে অনেক কিছু ভাবার পরে আমি আমার একটা বন্ধুকে ফোন করলাম কাছের সে বন্ধুটিকে ফোন করার পরে তার কাছ থেকে আমি সাহায্য চাইলাম যে কোন ফোন টা এখন market এ trending চলছে এবং কোন ফোন টা আমার নেওয়া উচিৎ কারণ তার নতুন নতুন technology এবং নতুন নতুন জিনিস সম্পর্কে সে অনেকটা wake বহল থাকে আমার প্রত্যেক দিন office এর কারণে আমার এই খোঁজ গুলো আর রাখা হয়ে উঠে না আর কি তো সে আমাকে কিছুক্ষণ time নিলো এবং আমার সাথে দেখা করলো এবং দেখা করার পর আমরা দু জন মিলে এক সাথে দেখতে লাগলাম এবং সে কিছু ফোন already লিখে নিয়ে এসছিলো suggest করার জন্য কাগজে যে এই কোন গুলো নিলে ভালো হয় কোন গুলো এখন ভালো উম অনেক ক্ষন to ability দিচ্ছে অনেক ভালো একটা long service দেবে আমাকে আমার ভালো হবে সেসে কম budget এর মধ্যে আমি পেয়ে যাবো তো এই ভেবে আমি আর আমার বন্ধু চলে গেলাম আরেকটি e-commerce site এ e-commerce

হঠাৎ একজন আহ সেখান কার কাস আহ উম আহ কর্মচারি এসে আমাদের কে বলতে লাগলেন যে sir আমাদের কাছে কিছু ভালো এবং premium quality র কিছু ফোন আছে আপনি চাইলে দেখাতে পারি তো আমরা বলেলাম বললাম যে আপনি suggest করে যদি দেখাতে যান সেরকম কিছু quality premium quality র ফোন তালে আমরা দেখতে পারি অবশ্যই তো তিনি আমাদের কে help করতে লাগলেন আমরা দেখছি একটার পর একটা ফোন তিনি আমাকে বেশ কিছু ন্য নিত্য নতুন company র ফোন দেখালেন এমআই ওপো ভিভো উম নোকিয়া স্যামসাং আরো বিভিন্ন high range low range এর ফোন উনি এই রকম দেখাতে লাগলেন তো ফোন গুলো দেখছিলাম কিন্তু কিছুতেই আমি যে ফোন টা চাইছিলাম আমার মন মনের মতন যে range টা অল্প হবে মোটামুটি কুড়ি কুড়ি বা পঁচিশ এর মধ্যে পঁচিশ হাজার কুড়ি হাজার এর মধ্যে সে রকম ফোন অতচ অনেক কিছু যে feature গুলো আমার আগেই বলেছি পছন্দের তালিকায় ছিলো সেই জিনিস এর মধ্যে কিছুতেই কিছুতেই অনেক কিছু দেখার পরেই আমার পছন্দ হচ্ছিলো না তার পরে তাদের কাছ থেকে আমি জানতে পারলাম যে সামনে কিছু দিন পরে একটা ভালো offer আসছে তো আমিও অপেক্ষায় থাকতে লাগলাম এবং মনে মনে চিন্তা করলাম যে না offer রেই আমি ফোন টা নিবো এবং বেশি মূল্যের একটা ফোন সেটার range কম হয়ে offer এ সেটা পেয়ে যাব আমি আমার মনের মতন তো সেই জন্যেই অপেক্ষা করতে থাকা আর কি তো কিছু করার নেই এখন ভাঙ্গা ফোন টা নিয়েই কাজ চালাতে লাগলাম কিছুদিন যেহেতু উম কাজ তো চালাতে হবে ফোন একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেই জন্য তার পরে সে যখন offer টি আসলো তারা আমাকে আবার ফোন করে যেহেতু তাদের কাছে আমি আমার ফোন number এ বাড়ির address email address এই গুলো register করে এসছিলাম offer টি নেওয়ার জন্য তো তারা আমাকে যখন offer টি কিছু দিন পরে available হল সেখান থেকে আমাদেরকে ফোন করে contact করলো আমাকে এবং তারা আমাদেরকে এই সম্পর্কে product সম্পর্কে বিশদে বলল যে কি offer আছে আহ আমরা কখন গেলে তারা আমাদেরকে সেই জিনিস গুলো demo দিয়ে সব কিছু মনের মতন করে দেখাতে পারবে কখন তারা তাদের সময় টা মূল্যবান সময় টা আমাদেরকে দিয়ে তার করতে পারবে তো সেই অনুযায়ী আমরা গেলাম সেখানে সময় নিয়ে হাতে অনেকটা সময় নিয়ে গেলাম তার কাছে যাওয়ার পরে তিনি আমাদের কে ফোন গুলো এক এক করে বের করে দেখালেন এবং দেখতে দেখতেই একটা ফোন পছন্দ হয়ে গেলো এম আই এম আই এর একটা ফোন খুবই পছন্দ হয়ে গেলো ফোন টি দেখতেও দুর্দান্ত ছিলো এবং যেহেতু তার আহ aqua blue color এর ছিলো ফোন টা দেখেই আমার খুব পছন্দ হয়ে গেলো এবং ফোন টা খুবই slim ছিলো এবং খুব আহ gorilla glass দিচ্ছিলো আহ camera resolution ও খুব ভালো ছিলো সামনের camera দিয়ে photo কু কিছু photo তুললাম আমরা হ্যাঁ তিনি কিছু photo তুলে দিলেন selfie নিলাম আমরা

যে কেমন অয়াহ উম sound quality কেমন আছে ফোন এর তার পরে সে তার পরে আমরা কিছু internet এর through দিয়ে কিছু আহ music video চালালাম দেখলাম খুব সুন্দর dolby আহ clean একদম sound শোনা যাচ্ছে গান শুন শুনতে পাচ্ছি এবং সেটার আনন্দ নিতে থাকলাম তার পরে ভাবলাম যে gaming ক console কেমন কি আছে একটু দেখবো ফোন এর feature এর মধ্যে game কোনো কিছু কি না কি save হচ্ছে lag ফ্যাক কিছু হচ্ছে কি না একবার একটু game টা একটু দেখে নেওয়া উচিৎ যেহেতু মাঝে মধ্যে game ও খেলি উম তার পরে আমরা game টা download করে একটু game টার দিকে নজর দিলাম game টা ও খুব সুন্দর ভাবে smoothly একদম খুব সুন্দর ভাবে চলছিলো আমার ফোন টা তার পরে দেখেই পছন্দ হয়ে যাওয়াতে ফোন টা নিয়ে নিলাম এবং বাড়িতে নিয়ে চলে এলাম এবং ফোন টা খুব সুন্দর আজকে দুই একদিন হচ্ছে ফোন টা use করছি এবং খুব সুন্দর এত সুন্দর সা service provide করছে একমাত্র ভালো লাগছে এবং আহ আমি দুটো ফোন ই রেখে দিলাম আমার মার দেওয়ার জন্ম দিনের ফোন টা এবং যেটা আমি নতুন কিনলাম নিজের টাকা দিয়ে সেটাকেও আমি রেখে দিলাম এই দুটো ফোন ই এখন আমি use করছি খুব ভালো লাগছে এক বিখ্যাত কেন? পুষ্কর শহরে সমগ্র বিশ্বের একমাত্র ভগবান ব্রহ্মার মন্দির রয়েছে হিন্দুরা পুষ্কর যাত্রা কে চূড়ান্ত তীর্থযাত্রা হিসাবে বিবেচনা করে যা মুক্তি লাভের জন্য অবশ্যই করা উচিত পুষ্করে বিখ্যাত কি? পুষ্কর হ্রদ ব্রহ্মা মন্দির, ভরাও মন্দির, সাবেত্রী মন্দির, পুষ্কর উটের মেলা, মান মহল, রংধি মন্দির মরুভূমি

আপত্তেশ্বর মন্দির, মানমহল, পুষ্কর টেম্পল adventure tour desert camp nature city

পুষ্কর দেখার সেরা সময় হলো October November পুষ্কর মেলার সময়

sevendegreecelsius পুষ্কর কি দেখার জন্য যোগ্য? পুষ্কর তার উট উৎসব এবং ব্রহ্মা মন্দিরের জন্য বিখ্যাত কারণ এটি বিশ্বের একমাত্র মন্দির একটি খুব ধর্মীয় এলাকা এটি কবচপূর্ণ এবং একটি বিস্ময়কর জায়গা দেখার জন্য আমাদের তিন সপ্তাহে ভারতে ভ্রমণে আমার প্রিয় spot গুলির মধ্যে একটি কোনটা ভালো আজমির বা পুষ্কর পুষ্কর যেকোনো দিন ভালো আপনার পকেটের জন্য সব ধরনের হোটেল আছে জগত প্যালেস, গ্রীন হাউস, আরামবাগ

বিদেশীরা কেন পুষ্কর কে ভালবাসে? এটি বিশ্বের বৃহত্তম উটেরমেলার একটি গবাদি পশুর ব্যবসা ছাড়াও

প্রধান ড্র যা হাজার হাজার দর্শককে আকর্ষণ করে পুস্কর কি কেনাকাটার জন্য ভালো? textile এবং ফেব্রিক্সে পুস্কর চমৎকার পোশাকের জন্য একটি কেন্দ্র এর চমৎকার textile বাজারের জন্য ধন্যবাদ চামড়ার পণ্য উটের কভার সুন্দর ব্লক প্রিন্ট এবং প্রাণবন্ত

পছন্দের জন্য নষ্ট করে দেবে শিবকে শিবকে কেন পুস্কর বলা হয়? গল্পটি বলেছেন যে যখন সতী মারা যান তখন শিব এত বেশি এবং এত দীর্ঘ সময় ধরে কেঁদেছিলেন যে তার অশ্রু দুটি পবিত্র পুকুর তৈরি করেছিল একটি ভারতের আজমির পুস্করে এবং অন্যটি কেতক যার আক্ষরিক অর্থ দৃষ্টির চোখ সংস্কৃত পুস্করের কোন খাবার বিখ্যাত? কচুরি খাস্তা এবং গরম কচুরি রাজস্থান রাজ্য জুড়ে জনপ্রিয় একটি প্রধান খাবার হালাফেল মোড়ানো পাকোড়া তরকারি, মালপোয়া কাঠ ফায়ার অর পিজ্জা পিজ্জা রেসিপি, ফল মুসলি, গুলকান্দ লস্যি পুস্করের বিখ্যাত মিষ্টি কি?

সবচেয়ে ভালো এই ডিজার্ট একটি popular টি time স্নেকস বা খাবারের পরের খাবার পুস্করের প্রধান বাজারের কাছে ঘি তে ভিজিয়ে গরম জিলাবি বিক্রির অনেক খাবারের স্টল রয়েছে পুস্করের হলো একটি শহর আজমের শহরের কাছে এবং

উত্তর পশ্চিমে এবং জয়পুরের প্রায়একশো পঞ্চাশ কিলোমিটার তিরানব্বই মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি হিন্দু ও শিখদের তীর্থস্থান পুস্কারে অনেক মন্দির আছে পুরস্কারের বেশিরভাগ মন্দির ও ঘাট গুলি আঠার শতকের এবং পরে এই অঞ্চলের মুসলিম বিজয়ের সময় অনেক মন্দির ধ্বংস হয়ে গিয়েছিল এরপরে ধ্বংস হওয়া মন্দিরগুলি পুনঃ নির্মাণ করা হয়েছিল পুষ্কর মন্দির গুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো রেড স্পিয়ার ব্রহ্মা মন্দির এটি হিন্দুদের দ্বারা একটি পবিত্র শহর হিসাবে বিবেচিত হয় বিশেষ করে শক্তিধর্মে এবং শহরে মাংস এবং ডিম খাওয়া নিষিদ্ধ অনেক ঘাট যেখানে ভক্তরা স্নান করেন গুরু নানক এবং গুরু গোবিন্দ সিং এর মন্দিরের জন্য পুষ্কর গুরুত্বপূর্ণ স্নানের ঘাট গুলির মধ্যে একটি কে বলা হয় গোবিন্দঘাট যা শিখরা শুরু গুরু গোবিন্দ সিং জির স্মরণে তৈরি করেছিলেন পুষ্করকে বিশ্বাস করা হয় যে এই জায়গা যেখানে ভগবান ব্রহ্মা, দীর্ঘকাল ধরে তপস্যা করেছিলেন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 সেই বনে প্রবেশ করেন প্রাণীদের অনেক দল ব্রহ্মা ব্রহ্মা বন ও গাছপালা দেখে খুব খুশি হলেন এবং পুষ্করে এক হাজার বছর বসবাস করার পর তিনি মাটিতে একটি পদ্ম নিক্ষেপ করলেন যার ফলে পৃথিবী কেঁপে উঠল দেবতারাও কেঁপে উঠলেন এবং কি কারনে গোলমাল হয়েছে তা না জেনে ব্রহ্মার খোঁজে গেলেন কিন্তু তাকে পেলেন না পুষ্কর মেলা পাঁচ দিন ধরে চলে এবং এই পাঁচ দিন গ্রামবাসীদের জন্য বিশ্রাম ও আনন্দের সময় এই মেলার মৌসমটি তাদের জন্য সবচেয়ে ব্যস্ত সময় কারণ এটি দেশের অন্যতম বড় গরু মেলা পঞ্চাশ হাজার উট সহ পশু সম্পদ দূর দূরান্ত থেকে আনা হয় ব্যবসা-বাণিজ্যের জন্য সমস্ত উট ধুয়ে এবং সাজানো হয় কিছু শৈল্পিক নকশা তৈরি করার জন্য কাটা হয় কিছু উট ঘোড়া এবং গরু রঙিনভাবে সজ্জিত করা হয়, পশু ব্যবসার বাজার ছাড়াও পুষ্কর পরমন্তন লোকসংগীত এবং নৃত্য ফেরিস হুইল ম্যাজিক শো ঘোড়া

পুস্কর মেলা কার্তিক পূর্ণিমার চারপাশে অনুষ্ঠিত হয় যা সাধারণত অক্টোবরের শেষের দিকে এবং নভেম্বরের শুরুর মধ্যে পড়ে অন্যান্য ঋতুতে পবিত্র রদ পরিদর্শনকারী তীর্থ যাত্রীদের জন্য অন্যান্য খেলা এবং উৎসব থাকে গুরুমুখ সিংহের মতে পুষ্কর শিখ দের জন্য একটি পবিত্র তীর্থস্থান যেখানে গুরু নানক এবং গুরু গোবিন্দ সিং কে

গুরু নানক গুরুদার টিম কুড়ি শতকের আগে গুরুমন্দির গুলির একটি সাধারণ নাম ছিল ঠিক শিখ ধর্মশালা হলো একটি দোতলা বিল্ডিং যার একটি কেন্দ্রীয় কক্ষ একটি বারান্দা দিয়ে ঘেরা দ্বিতীয় শিখ মন্দিরটি গুরু গোবিন্দ সিং থেকে উৎসর্গ করা হয়েছে যা আনন্দপুর সাহিব ছেড়ে যাওয়ার পর তার যাত্রা চিন্তিত করে পন্ডিত পরমানন্দ সিং হিন্দু রাজাদের পক্ষে পবিত্র গুরুর উপর শপথ গ্রহণ করেন এবং মুসলিম ধর্ম জাজক কাজী সৈয়দ ওয়ালী হাসান আওরঙ্গজেবের হাতে লেখা কোরআনের উপর শপথ নেন তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি গুরুজি আনন্দপুর সাহিব ছেড়ে চলে যান তবে তারা গুরুজীকে আক্রমণ করবেন না এবং সবাই শান্তিতে আনন্দপুর সাহিব থেকে বেরিয়ে যেতে পারবেন তিনি যেখানে অবস্থান করেছিলেন এবং তার পাশের লেকটিকে এখন গোবিন্দ ঘাট বলা হয় এটি একটি স্মারক শিলালিপি বপন করে এবং আওরঙ্গজেবের শাসনের শেষ দশকে ব্যাপক হিন্দু মুসলিম যুদ্ধ এবং মুঘল সাম্রাজ্যের পতনের পর মারাঠা সাম্রাজ্যের শাসনের শেষ পৃষ্ঠপোষকতার মন্দিরটি নির্মিত হয়েছিল পুষ্কর কোন দেবতার পূজা করা হয়? এটি বিশ্বের একমাত্র ভগবান ব্রহ্মার মন্দির এবং এটি দুহাজার বছর পুরনো, বলে বিশ্বাস করা হয় কিংবা পৌরাণিক বিশ্বাস অনুসারে এটি বিশ্বাস করা হয় যে ভগবান ব্রহ্মার প্রথম স্ত্রী দেবী সরস্বতী ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন যে

হাত থেকে সেই স্থানে পড়েছিল বলে, একে পুস্কার বলা হয় মন্দিরটি নির্মাণ করেন ওই মন্দিরটি ঋষি বিশ্বামিত্র দাঁড়া

বেশিরভাগ সংস্করণ অনুসারে ভগবান ব্রহ্মা যখন বজ্র নব রাক্ষস কে হত্যা করেছিলেন তখন তার ঐশ্বরিক পদ্মের তিনটি পাপড়ি তিনটি ভাগে বিভক্ত হয়ে তাদের জায়গায় ফোয়ারা তৈরি করেছিল যাকে পুষ্করা বলা হয় পরে ব্রহ্মাও এই স্থানে যোগ্য করেন পুষ্করে কি মরুভূমি আছে? পুষ্কর হলো একটি প্রাথমিক গন্তব্য যেখানে থর মরুভূমি ভ্রমণের অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মরুভূমি বার্ষিক মেলার আয়োজন করে এবং সারা বিশ্ব থেকে হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে থর মরুভূমির কাছে কোন শহর? থর মরুভূমির কেন্দ্রস্থলে অবস্থিত রাজস্থানের জয় সালামের একটি গ্রামের মনোমুগ্ধ কর রাজকীয় অনুভূতি এবং এবং বেদুইন এর রুক্ষ সোনালী বালির জেলাতে, অনুভব করে বালির দুর্গ এবং দুর্গের একটি আশ্রয়স্থল জয়সালমীর মহল জয়সালমীর দুর্গ

পৃথিবীর ক্ষুদ্রতম মরুভূমি গুলির মধ্যে একটি এতে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীকে আশ্রয় করে এটি একমাত্র জায়গা যেখানে রাজস্থানের রাষ্ট্রীয় পাখি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড রাষ্ট্রীয় প্রাণী চিনকারা রাষ্ট্রীয় গাছ খেজারী এবং রাষ্ট্রীয় ফুল প্রাকৃতিক ভাবে ঘটে কোন শহরকে থর মরুভূমির প্রবেশদ্বার বলা হয়? থর মরুভূমির কাছে অবস্থিত চরু রাজস্থানের একটি আধা শুষ্ক জলবায়ু জেলা জেলাটি গেট ওয়েট টু থর নামেও পরিচিত এটি ষোলশকুঁড়ি খ্রিস্টাব্দে রাজপুতদের নির্বাণ উপজাতি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, প্রাথমিকভাবে এই স্থানটি ভারতের স্বাধীনতার আগে বিজ্ঞানের জেলায় একটি অংশ ছিল পুষ্কর হ্রদ পুষ্কর হ্রদ পুস্করের কেন্দ্রের একটি সুন্দর পবিত্র স্থান একটি ভগবান ব্রহ্মা দ্বারা নির্মিত বলে বলা হয় এবং তাই এটি হিন্দুদের জন্য তীর্থস্থান হ্রদটি বাহান্ন টি বিভিন্ন ঘাট বা ধাপ গুলি একটি সিঁড়ির দ্বারা বেষ্টিত যা হিন্দুরা ধর্মীয় স্নানের জন্য হ্রদে নামার জন্য ব্যবহার করে বিশেষ করে কার্তিক মাসে , যদিও পুষ্করে অনেক মন্দির আছে বেশিরভাগই বিদেশি ও হিন্দুদের প্রবেশ করতে দেয় না যদিও আপনাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়

শুধুমাত্র দুটি মন্দির দেখার ইচ্ছা সময় থাকে তবে পুষ্কর হ্রদে সুন্দর দৃশ্য সহ

একটি ভূগর্ভস্থ অংশসহ শিবকে উৎসর্গ করা হয়েছে পুষ্কর শহরে সমগ্র বিশ্বের একমাত্র ভগবান ব্রহ্মার মন্দির হিন্দুরা পুষ্কর যাত্রা কে চূড়ান্ত তীর্থযাত্রা হিসাবে বিবেচনা করে, যা মুক্তি লাভের জন্য অবশ্যই করা উচিত পুষ্কর দেখার সেরা সময় হলো অক্টোবর-নভেম্বর পুষ্কর মেলার সময় যেটি শীতের ঋতুর শুরুতেও কিন্তু